গোসল আমি সারা মাসটা করে আসলাম আর এখন তুই বলতেছিস আমি গোসল করি না তুই গোসল করসি? হ্যাঁ আমিও গোসল করেছি সবাই তো বলে কি শীতের দিনে নাকি গোসল করে না অনেকেই শীতের দিনে গোসল করলে আর ঠান্ডা লাগেনা গোসল না করলে রাত্রে ঘুম ও আসেনা। না ঐদিকে নাকি অনেক বেশি ঠান্ডা পরে জন্য নাকি সবাই গোসল করেনা এমন। তারপরে শীতে কোথায় বেড়াতে যাওয়া হইলো?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 উম কোনো জায়গায় যাওয়া হয়নি। এ~এসব অনুষ্ঠান ঠুনুস্থান তো বেশিরভাগ শীতের দিনে হয় দেখি আর পিঠার কারণেই তো অনুষ্ঠান বেশি সবাই নানীর বাসায় মামার বাসায় পিঠা এগুলা খাওয়া দাওয়া হওয়া হয়। তুই এখ এবার এবার কোথাও যাস নি?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

উম যাবনি একদিন। এখন তো অনেক আহ আজকে তো তাও একটু তাপমাত্রা মনে হয় মানে ঠান্ডাটা মানে কম হইসে মানে কিছুদিন গেলেই এই March মাসে মানে March না February প্রায় মানে পনেরো দশ দিন গেলেই তো ঠান্ডা টা অনেক কম হয়ে যাবে কিন্তু এখন তাও একটু অনেকটাই বেশি আছে মাঝের মধ্যে আবার নিম্ন চাপ ও হচ্ছে।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 হ্যাঁ মানে মাঘ মাস পুরাই শেষ হয়ে গেলেই অনেকটা ঠান্ডা। শীত কমে যাবে এখন তো বিভিন্ন ফুল ফুটতিছে। হ্যাঁ যে নতুন পাতা হয় এই শীত এ তো এখনই পুরাতন পাতা পড়ে যায় নতুন পাতা হ্যাঁ শীতের পরে বসন্ত

বসন্তের মধ্যে তো হচ্ছে যে আরো আরো বেশি অনুষ্ঠান হয় সবাই,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 হ্যাঁ সবাই সবাই শাড়ি পরে বা হচ্ছে

শীত কাল শীতের জন্য অনেক মানুষের অনেক কষ্ট হয় যারা হচ্ছে গরিব তাদের থাকা শীতের পোশাক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

কাশ্মীরি চাদর তারা বেশি বেবহার করে বা সালের চাদর আগে তো ছিল সালের চাদর এখন তো সেভাবে সাল এর চাদর মানুষ ব্যবহার করে না। হ্যাঁ তারপরে শীতের আরো ছিল sweater গ্রামে যেটাকে যে হচ্ছে যে অনেকেই ব্যবহার করে এগুলা বা তুই কি কিনছিস শীতে?

মানে গরিবের জন্য মানে গরিব মানুষদের জন্য অনেক কষ্ট হয় কারণ এই যে ঠান্ডার মধ্যে তো হচ্ছে,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

গ্রামে এটা বেশি চলে। হম শীতের দিনে সবাই হচ্ছে যে আগুনে হাত তাপায় না কি করে হাত সবাই মিলে যে রস বানানোর সময় ও অনেকে আগুনের ওখানে সকাল বেলা রস খাওয়া এটাও একটা অনেক অন্যরকম মুড়ি দিয়ে রস খাইতে মজাই লাগে তারপরে হচ্ছে যে আবার এইযে শীতের মধ্যে হচ্ছে যে অনেকে আবার রাত্রি বেলাও গাছে উঠে উঠেও রস খাই। শীতের বেলা রোদ্রে হচ্ছে রোজ চুরি করে রস খাওয়ার মজাই আলাদা। সন্ধ্যার দিক দিয়ে এখন আমার হচ্ছে যে সব মানে মাঠে তো অনেক সরিষার ফুল টুল এখন মানে সুন্দর পরিবেষ টা মানে অনেকেই যেয়ে ছবি টবি ওঠায় এইজন্যে ই মানে অনেক ভালো লাগে। শীতকালীন অনেক সবজি নতুন নতুন সবজি পাওয়া যাই এটা তো আরো অনেক মানে ভালো একটা ধরণের একটা ভালো গুন্ মানে হচ্ছে যে সবসময় তো সব রকমের সবজি পাওয়া যাই না শীতের মধ্যেই বেশি সবজি পাওয়া যাই সবধরণের সবজি বা হচ্ছে যে একদম মানে সবকিছুই নতুন নতুন পাওয়া যাই এখন অনেক রকমের সবজি উঠছে যেমন হচ্ছে যে টমেটো বা আরো মানে অনেক কিছুই এরকম ধনেপাতা

সবসময় তো এগুলা পাওয়া যায়না এরা শুধুমাত্র তো শীতের দিনে তো এইজন্যে মানে ভালো হয়। অনেক রকমের মানে রান্না করে করে খাওয়া যাই এটা তারপরে কিছুদিন পরে তা আবার মটরশুটি বা এগুলা অনেক রকমের সবজি উঠে। হ্যাঁ মটরশুটি তো এখনই ওঠা শুরু করেসে। এখন থেকে পাওয়া যাই।

এগুলা আসতে আসতে উঠসে আবার আবার সবজি গুলাও আবার মানে তো সামনে বারের জন্য আবার তো আর তো বেশিদিন তেমন ঠান্ডা থাকবে না এখন তো অনেকটা ঠান্ডা।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

তারপর রাত্রেও মানে একদম মানে কন কনা ওরকম ঠান্ডা পড়তেছে না একটু হালকা মানে অল্পই ঠান্ডা এরকম পড়তেছে।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 উম সকালের দিকে কুয়াশা কেমন পরে ওদিকে? সকালের দিকে কুয়াশা হালকা পড়ে কিছুদিন অনেক বেশি পড়ছিলো এখন কম। হ্যাঁ কিছুদিন তো মানে একদম মানে দেখা যাচ্ছিলো না যে সামনে কে দাঁড়ায় আছে। অটো তে গেলে মনে হয় কি মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আমি দুপাশে মেঘ আর মাঝখানে আমি। হ্যাঁ হ্যাঁ একদম তো বেশি ঠান্ডা পড়ছিলো এইজন্য তো ওরকম মনে হচ্ছে মানে যে কিছুই দেখা যায়না সামনে থেকেও সকালবেলা। But একদম বের হলে হাত থাত ঠান্ডা হয়ে যাই বরফের মত। আচ্ছা ভালো থাকিস।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

ঠান্ডা লাগাস না। হ্যাঁ। পিঠার দাওয়াত খাইতে আসিস কিন্তু।

আমি অবশ্যই কিন্তু পিঠার দাওয়াত খাইতে যাবো এখনো কিছু দিন বাকি আছে অবশ্যই পিঠার দাওয়াত খাইতে কিন্তু যাবো। যাব তো অবশ্যই। খুদা হাফিজ রাখ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে ভালো থাকিস।

হ্যাঁ, একদমই তাই আহ মানে আমাদের দেশের দিকে যদি আমরা, প্রথম ভারতবর্ষের দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষের ভিন্নতার সাথে সাথে বৈচিত্র্যের সাথে সাথে পোশাকেরও একটা তারতম্য কিন্তু আমরা লক্ষ্য করি, তারমধ্যে আহ তুমি যেমন বললে যে, ছেলেদের থেকে মেয়েদের দিকে সেটার বেশি প্রয়োগ, কেননা মেয়েদের অলংকার থেকে শুরু করে আহ শাড়িতে এমনকি আহ জামা-কাপড়েতেও এটা যেটাই বলো তুমি সেইখানে কিন্তু একটা বড়ো মার্কা ফারাক এই অঞ্চল থেকে অন্য অঞ্চলের দিকে যদি আমরা তাকাই আহ ধরো পশ্চিমবঙ্গ থেকে যদি আমরা আহ একটু উপরে পাহাড়ের দিকে একটু চোখ দিই তাহলে কিন্তু আমরা পোশাকের মধ্যে তারতম্য খুব দেখতে পাই, তুমি আমায় যেমন বললে যে শাড়ির একটা খুব বড়ো একটা ফারাক, হ্যাঁ তারমধ্যে আমি Basically জানি যে, ভারতের টাঙ্গাইল শিল্প মানে টাঙ্গাইলের শাড়ি, তাঁতের শাড়ি, তারপরে আহ পাহাড়ী অঞ্চলের যে একটা ওটা টেরাকোটা শাড়ি যে শাড়িগুলো ওরা তৈরী করে তাদের বৈচিত্র্য বা সাংস্কৃতিক দিক থেকে, তো আমি সেই সম্পর্কে একটু জানি, তো তুমি এর মধ্যে কি? মানে তোমার চোখে কি পরে? এই মেয়েদের শাড়ি বলো বা ছেলেদের পোশাকের তারতম্যের মধ্যে দিয়ে

হ্যাঁ, আমিও এর ইতিহাসটা কিছুটা জানি আহ তার মধ্যে তোমার প্রায় এক শতাব্দী আগে উড়িষ্যার বোলগড়ের ঢলা পাথর গ্রামে রঙ্গনী নামে পরিচিত একটা সম্প্রদায় তোমার এটা বুনন কৌশলের মাধ্যমে সুন্দর পর্দা উৎপাদন করেছিলেন, পর্দার মন্দিরে তোমার এই নকশা মানে নকশিগুলির একটি নামধরিক চেহারা ছিল এবং সেগুলো খুব জনপ্রিয় হয়ে ওঠে কারণ সেগুলো তোমার আহ বাড়ির দরজাগুলি মন্দিরের রূপ দিত, তো যার ফলে একজন দর্শনার্থীর চোখে খুব বেশি প্রদর্শিত হতো, ফলস্বরূপ তাঁতিরা উড়িষ্যার

শুধুমাত্র রং না, তোমার এটা দীর্ঘস্থায়ী রঙের জন্য আম, জাম, বিভিন্ন ছাল থেকে প্রাকৃতিক একটা রং সংগ্রহ করে, সেইটির ব্যবহার করে তোমার এই কাপড়গুলো তৈরী করা হয়। তোমার আহ কোনো কাপড় মোটামুটি ছয় Into চার by হাত, এরকম একটা কাপড়ের lenth হয়, কখনও কখনও একটি প্রিন্ট তৈরী করতে এক মাসেরও বেশি সময় লাগে, তো এটাও কিন্তু যেরকম তোমার একটা আহ ব্যয়বহুল বলবো, মানে ব্যয়বহুলের থেকে বেশি বলবো একটা খুব খাটতে হয় এর পেছনে আহ কিন্তু এর একটা ব্যবসায় একটা খুব ভালো একটা প্রভাব ফেলে ভারতীয় আহ সাংস্কৃতিক বলো আর মানে অর্থনৈতিকে, তো তুমি এই সম্পর্কে ব্যবসার দিক থেকে কাপড়ের কি ভূমিকা আছে বা এর সম্মন্ধে যদি তুমি কিছু জানো তাহলে Please বলো। হ্যাঁ, মানে এর তুমি যেই শাড়িটা বললে আহ ঢলা পাথর পর্দা এর যদি চোখ রাখি তাহলে একটা কাপড়ের কথা আমার এখন মাথায় আসছে, সেটা হলো আহ ব্রহ্মপুরের পাট্টা শাড়ি আহ তুমি হয়তো সেটা নাম শুনে থাকবে, তোমার যেই শাড়িটা তোমার ভারতের সরকারের বহুল প্রদর্শন করে আহ আইন অনুসারে নিবদ্ধিত আছে, মানে শাড়ি ব্যবহার করেন মহিলারা এবং জোড়া ব্যবহার করে পুরুষেরা, মানে কি বলি বলো তো? এটি বিখ্যাত একটা রেশমের কাজের জন্য ব্রহ্মপুরকে ভারতের রেশম শহর বলেও পরিচিত। তোমার এটা একটা হস্ত শিল্পর মতোই, মানে হাতে তৈরী করা হয়, কোনো রকম তোমার আহ Machine ছাড়া যেটা কি না তোমার শুধুমাত্র ব্রহ্মপুর না এটা উড়িষ্যার দিকেও কিন্তু একটা চল আছে, তো এই তোমার ব্রহ্মপুরেতে এটা রেশম পোকার থেকে তৈরী হয়, মানে শাড়িতে সাধরণত কৌশীল বুনন কুন্ড একটা মন্দির যেটা, নকশার কাননে অন্যান্য একটা ধর্মের নকশা, পাড়ের জরির কাজে নকশা, অন্যান্য ধরণের শাড়ির থেকে এটা অনেকটাই পৃথক যেহেতু তোমার রেশমের তৈরী আহ সেই জন্যে এটা অন্যান্য শাড়িদের থেকে একটু আলাদা। বুনন কৌশলটি প্রায় দুইশো বছর আগের তোমার উদ্বুদ্ধ হয়েছিল বলে জানা যায়, তবে বহুকাল পূর্বেই সুক্ষ বোনা শাড়ি গুলি তোমার গোপালপুর বন্দরে মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া আর একটা হলো অন্যান্য দেশে রপ্তানি করতো বলে আমার জানা আছে, শাড়িগুলিতে পুরী জগন্নাথ মন্দিরের আহ নকশা যেটা কি না তোমার বলভদ্র এবং সুভদ্রার মূর্তি নকশা শোভিত থাকে, যার জন্য এই শাড়িটি মানে অন্যান্য শাড়ির থেকে অনেকটাই আলাদা, তো এর অনেক বিপণন আছে, তো তুমি কি এর সম্পর্কে আহ আরও কিছু জানো? মানে এই আহ ব্রহ্মপুরী পাট্টা শাড়ি সম্পর্কে, হ্যাঁ, মানে আমরা যদি শুধুমাত্র সশরীর দিক থেকে যদি ভারতকে আমাদের দেশকে আমি বর্ণনা করি তাহলে কিন্তু আহ শাড়ি বললে এটা শেষ হবে না, সেটা কিন্তু আহ পোশাক বা মেয়েদের পাশাপাশি ছেলেরা খুব সুন্দর আহ বহন করছে সেটা একটা বড়ো দিক পাঞ্জাবি পোশাক, যেটা কি না বাঙালী থেকে পাঞ্জাবি মানে Non-bengli যারা হম শুধুমাত্র দেখো Non-bengali রা না, ভারতীয় Culture রাও কিন্তু সেটা সমানভাবে তালে তাল মিলিয়ে তারা পরে আসছে, তার মধ্যে তুমি যেটা আমায় বললে যে পাঞ্জাবের পোশাক, হ্যাঁ মানে প্রাচীন পাঞ্জাবি

উভয় লিঙ্গের মানুষেরাই এটা সমানভাবে পড়তো, আধুনিক পাঞ্জাবের সমাজ এই পোশাকটিকে ধরে রেখেছে, তবে বহুদিন পরে অন্য পোশাকের পাশাপাশি এই পোশাকের একটা ইতিহাস গড়ে ওঠে। তোমার আহ সেটা হলো ঊনিশ শতক এবং কুড়ি শতকের শুরুর দিকে পাঞ্জাব অঞ্চলে সুতি কাপড়ে একটি সমৃদ্ধশালী শিল্প ছিল, যেখানে কিনা তোমার মোটা সুতির কাপড়ের লুঙ্গি হ্যাঁ দতারি, চাদর তারপরে তোমার উম জামার কাপড়, সব মানে শুরু করলে শেষ হবে না এমন কিছু আহ পাট্টা সহ বিভিন্ন ধরণের বস্ত্র তারা তৈরী করতেন। তার মধ্যে তোমার অনেক অঞ্চলেই কিন্তু এটা সমানভাবে বিস্তার ছিল, মানে শিল্পগুলো গড়ে উঠেছে, তারমধ্যে তোমার উম দিল্লী আহ তারপরে ঝম, সাহাপুর মানে যেটা সাহাপুর বেশি হতো, এছাড়াও তোমার সুতি, এই সব অঞ্চলে এই শিল্প গড়ে ওঠে, এই সুতির কাপড়ের শিল্পটি পাঞ্জাবি পোশাককে সমৃদ্ধশালী করে তোলে, তো এটার একটা আহ তোমার বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাকের সাথে বিশেষ ধরণের অলংকারে ব্যবহার করা হতো, শুধুমাত্র আহ শাড়ি মানে আই পোশাক না, তার সাথে সাথে কিছু কিছু অলংকারও তারা পরিধান করতো, বিভিন্ন আহ স্থানীয় উৎসব বলো তারা এই কাপড়ের প্রদর্শন করতো, তো এরমধ্যে একটা আছে সুথান যেটা কিনা তোমার এই পাঞ্জাব অঞ্চলেই ব্যবহার করা হতো, তো সেইটা সম্পর্কে যদি তুমি কিছু বলো আমার মনে হয় তুমি সম্পর্কে কিছু জানো, তো তুমি যদি সুথানা সম্পর্কে কিছু বলো, হ্যাঁ, এটা তো সোম তোমার পাঞ্জাবি পোশাকটা গেলো, তবে আমরা যদি তোমার আহ কাশ্মীরের দিকে চোখ দিই, আমি তাদের পোশাক আচারের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু

হিরণ্যের শাল মানে দেখো, আমরা যখনই কাশ্মীর বলো বা পাহাড়ের দিকে ঘুরতে যাই তখন কিন্তু শাল মানে শালের দিকে শুধুমাত্র মেয়েরা না ছেলেদেরও একটা বড়ো নজর থাকে যে তারা শাল কিনে আনবে, শুধু নিজেদের জন্যে না আত্মীয়-স্বজনদের জন্য, তো সেই দিক থেকে কিন্নরের শাল, যেটা কি না তোমার যে শালটা তোমার হিমাচলপ্রদেশ রাজ্যে। কিন্নর জলে তৈরী হয়, আর এই শালগুলো একটা জ্যামিতিক নকশার জন্য পরিচিত আহ কথিত আছে তোমার দুই হাজার দশ সালে October এ শালকে ভারতের দ্বারা geographical Indication of google's act এবং তোমার ঊনিশশো নিরান্নব্বইয়ে বিধান অনুসারে নির্মিত হয়েছিল, যার কি না একটা বড়ো সরো অর্থনৈতিক প্রভাব কিন্তু ভারতবর্ষের মাটিতে চোখ রাখে, যার ফলে শালের উৎপাদন তোমার নিষিদ্ধ হয়েছিল এবং এটির অমান্য করলে দু লক্ষ টাকা জরিমানা এবং তিন বছর কারাদণ্ড হতে পারে এমন একটা আহ আইন তোমার প্রচলন হয়, তো এটার একটা কাঁচামালও আছে যেটা কি না তোমার বড়ো সরো একটা প্রভাব আমাদের আজকের উপর প্রভাব ফেলে তো এই মানে শাল সম্পর্কে বা এর কাঁচামাল সম্পর্কে আহ তুমি কি জানো? আশা করছি তুমি যেহেতু এতো পোশাক সম্পর্কে উম নজর রেখেছো তো এর সম্পর্কেও তুমি কিছু জানবে, তো তুমি যদি এর সম্পর্কে কিছু বলো,

এই তুমি যেটা বললে যে আপনজনের মতো করে তারা পালন করে, ঠিক তেমনি যে ভেড়া গুলি তারা যে পালন করে সেখান থেকে তারা কিন্তু এই শাল তৈরির মানে পশমগুলো তারা সংগ্রহ করে, শুধু এই পশমগুলো না এটার উপরে যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু নকশার একটা বিপুল একটা প্রদর্শন লক্ষ্য করা যায়, তার মধ্যে একটা পৌরাণিক ছোঁয়া যেটা তুমি আমাকে বললে যে একটা পৌরাণিক রঙের ছোঁয়া আছে, সেটা কিন্তু কোনো ক্ষেত্রে কম না, তোমার এই পৌরাণিক ছোঁয়া লাগা গুরুত্বপূর্ণ একটা জটিল জ্যামিতিক নকশা, এই শাল গুলিতে বোনা হয়, মানে যেটা কি না আমরা আমরা যে জ্যামিতিক নকশা মানে যেটা আমরা সমপাদ্য উপপাদ্য করতে, করেছি সেই নকশা ঠিক না ওরা একটা মাপ ঝোপের যে দিকটা সেটা জ্যামিতিক বলতে সেটাই ওরা বুঝিয়েছে, তো ব্যবহৃত রঙগুলির প্রত্যেকটির একটি অর্থ রয়েছে, যেমন তোমার সবুজ রঙ ইঙ্গিত দেয় বায়ুর, নীল রঙ ইঙ্গিত দেয় নির্মল আকাশের, সাদা রঙ আহ কে বোঝায় তারা জল, এমনকি পৃথিবীর জন্য পূর্ণতা এবং আগুন প্রকাশ করার জন্য তারা লাল রঙকে ব্যবহার করে থাকে। এই জ্যামিতিক নকশাগুলো শাল গুলিকে একটি মধ্য এশিও মানে তাদের ঐতিহ্য বহন করে, তোমার এই শুধুমাত্র নকশা না এই যে তারা দিনরাত

পরেও নকশায় যেমন তারা একটা লক্ষ্য রাখছে জ্যামিতিক বা পৌরণিক ঠিক তেমনি কিন্তু বুনন মানে তারা নিজে হাতে তৈরী করছে সেই জিনিসটা, যেটা কি না আমরা জিনিসটা কেনার সময় কিন্তু সেই তাৎপর্যতা বুঝি না, কিন্তু তারা যখন সেটা তৈরী করে নিজে হাতে মায়া বলো, তাদের এক এক দিনের শ্রম দিয়ে সেটা তৈরী করে মানে

সেটা তৈরী করে, তাঁতিরা এই এতই নকশা সম্মন্ধ শালের অর্থ দৈর্ঘ্যের দুটি অংশ বুনন করে এবং শেষের দিকে সেলাইয়ের মাধ্যমে দুটি অংশকে জুড়ে দেয়। যার ফলে প্রায় একটা শাল তৈরী করতে তোমার দেড় মাস মানে কি বলবো, পঁয়তাল্লিশ দিন সময় তারা নিয়ে থাকে, তারপরে এক তৈরী হয় কিন্নরের মানে শাল যেটা কি না চোখ ধাঁধানো একটা নকশা, শুধুমাত্র এটা না তোমার আমি যদি এই শালের পাশাপাশি তোমার আহ কুঠাম পল্লী শাড়ি, কুর্তা কেরালা শাড়ি এছাড়া কুটার জরিয়া মানে যে শাড়ি, যে জিনিসটা বাদ দিলেই নয় ভারতীয় পোশাকের উপর, তো তুমি এই যেইসব পোশাক আমি তোমায় বললাম, যে এরমধ্যে ধরো কুঠার জরিয়া পোশাকটা, তো এই সম্পর্কে তুমি কি কিছু জানো? হ্যা নমস্কান

হ্যা হ্যা বলুন বলুন তুমি এখনই তুমি কোথায় ছিল কোথায় আছো তুমি কলকাতা থেকে আছো কি বাড়িতে কি বিহার থেকে কোথায় তুমি

কি হা হা হা হা হা হা তো এবার এবার কখন ছিল সব্জি টা ভালো ছিল কি না

কেন সরকার থেকে তুই পাচ্ছিস না তুই russian russian হা তুই হা fertilizer

তাই তো তাই কি করলো তুমি কিন্তু কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে কিন্তু কারণ কি কিন্তু বৃষ্টি বৃষ্টি হয় নি তার পরে

আমার একটা কথা ছিল যে তোর কত square feet আছে তোমার কত বারো আছে চারহাজার square feet পাঁচহাজার চার কাঠা পাঁচ কাঠা

হে হে হে আমার একটা কথা শুনো আমি তোমাকে বলছি কে তুই চা টা business কারো চা চা দার্জিলিং তুই যা আর চা নিয়ে আয় খুব business হবে খুব খুব খুব কামাই করবো কাটা কটুক টা টাকা তুই কামাই

হে তো হে হে তো যান না কি কি দিক্কত আছে যান

কঠিন কাজ আছে কিন্তু তুই করতে পারবি তুই যা

তুই যান তুই যান তুই যান আমি দেখে নেবো তুই যা টাকা আমি দেব তোমাকে

আমার আমার একটা আমার একটা আ এই সরকার থেকে তোমার লাভ তা ছিল রিসিতে কে আ congress য়ে থেকে ছিল দিদি তোমাকে কি লাগে বৃষ্টি পরে তোমার কাজ টা খারাপ হইছিলো

হ্যা আমি বুজতে পারি কিন্তু কি বলবো আমি বলুন আমাকে কিছু বললে হবে আমাকে বললে কিছু হবে হ্যা আমি তো আমি তো শুনুন আমি তো ঠেঙা